এবং এর চারিপাশে অনেকগুলি গাসপালা দেখতে পাচ্ছি।

এবং একটি সাইনবোর্ডও দেখতে পাচ্ছি কচুয়া রংয়ের এবং অনেকগুলি গাছপালাও দেখতে পাচ্ছি।

দুইটি সোফাও দেখতে পাচ্ছি এবং একটি বোতলও দেখতে পাচ্ছি পানির এবং একটি সাইনবোর্ডও লাগানো রয়েসে সাইনবোর্ডটিতে লেখা রয়েসে --

পাঞ্জাবির রং হলো সোনালী রঙ্গের এবং একটি সাদা রঙ্গের।

এর চারিপাশে আরও অনেকগুলি গাস দেখতে পাচ্ছি।

এবং বাইরে তিনটি ই খাঁচাও রয়েসে এই খাঁচাগুলিতে আলু রাখা রয়েসে।

একানে আমারা একটি গর দেখতে পাচ্ছি গরটির ভিতরে দুইটি মালা রয়েসে।

এখানে আমার একটি ঘর দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি গাড়ি দেখতে পাচ্ছি।

একানে আমোরা একটি কোলা জায়গা অনেক বড় একটি মেশিন দেখতে পাচ্ছি।